নমস্কার বন্ধুগণ web অ্যাপ্লিকেশনে applet ইন্ট্রিগেট করার tutorial আপনাদের স্বাগত
এখানে নির্মিত অ্যাপ্লিকেশন netbeans ide the applets তৈরী এবং স্থাপন করা দেখাবে
netbeans প্রথমবার ব্যবহার করে থাকলে নিম্ন tutorial দেখুন
ide এর সাথে শুরু করতে introduction to netbeans
এছাড়া ide এর সাথে সুপরিচিত হতে netbeans ide তে developing web applications এবং
designing guis এর টিউটোরিয়ালও দেখুন
উপরোক্ত সকল tutorials spoken tutorials website দেখা যাবে
এটি প্রদর্শন করতে ব্যবহার করছি linux operating system ubuntu 1104 এবং netbeans ide 711
in tutorial আমি একটি
applet বানাবো
applet run করব এবং
web অ্যাপ্লিকেশনে applet যোগ করব
এখন নিজের project তৈরী করতে ide আরম্ভ করব
file> new project a যান এবং java class library তৈরী করুন
next এ টিপুন
আপনার project name দিন
আমায় project name sampleapplet দেবো
system যে কোনো ডাইরেক্টরিতে স্থান set করুন
এবং project তৈরী করতে finish এ টিপুন
এখন applet source file বানাই
sampleapplet project node ডান click করুন
এবং properties window খুলতে properties চয়ন করুন
project জন্য পছন্দসই source এবং binary format চয়ন করুন
এটি সুনিশ্চিত করেন নিন যে jdk এর সঠিক সংস্করণ নির্বাচিত হয়েছে
উদাহরণস্বরূপ আপনি jdk for নতুন মডেল চয়ন করলে
applet java browser প্লাগইনের পুরোনো সংস্করনের machines চলতে পারে না
আমি jdk এর নতুন সংস্করণ চয়ন করব কারণ browser java browser প্লাগিনের নতুন সংস্করণ সমর্থন করে
ok তে টিপুন
sampleapplet project node আবার টিপুন
এবং new> applet চয়ন করুন
আপনি এই প্রাসঙ্গিক মেনুতে applet বিকল্প খুঁজে না পেলে other এ টিপুন
categories এর নীচে java চয়ন করুন
file types এ একটি applet তৈরী করতে applet চয়ন করুন
class এর name sample এবং package এর name org me hello দিন
finish এ টিপুন
ide নির্দিষ্ট package applet source file বানায়
এটি দেখতে projects window source package node বিস্তৃত করতে পারেন
applet source file source editor খোলে
এখন applet class সংজ্ঞায়িত করি
আমার কাছে সাধারণ অ্যাপলেটের code রয়েছে
যা background color cyan
foreground color red সেট করে
এবং ম্যাসেজ প্রদর্শন করে যা শৃঙ্খলা স্পষ্ট করে যেখানে অ্যাপলেটে methods রয়েছে
অর্থাৎ init method start method এবং paint method কল হয় যখন applet শুরু হয়
আমি আমার clipboard সম্পূর্ণ code copy করব এবং ide তে উপস্থিত code paste করব
projects window sample java file ডান click করুন
contextual menu থেকে run file চয়ন run
applet সন্নিহিত করার সাথে sample html launcher file build folder তৈরী হয়
এটি files window দেখতে পারেন
sample dot html file
applet স্ক্রিনে ম্যাসেজ প্রদর্শনের সাথে
applet viewer এও লঞ্চ হয়
আমি appletviewer বন্ধ করি
তারপর webঅ্যাপ্লিকেশনে applet চালু করি
যাতে ইউসারের জন্য applet উপলব্ধ করাতে পারি
এটি করতে একটি web অ্যাপ্লিকেশন তৈরী করি
categories এ java web এবং projects এ web application চয়ন করুন
next এ টিপুন
আমি project hellosampleapplet name দেবো এবং
next এ টিপুন
সঠিক server নির্বাচিত থাকলে দেখুন এবং project করতে তৈরী করতে finish এ টিপুন
java project sampleapplet কে web project hellosampleapplet we যোগ করলে
applet তৈরী করতে ide সক্ষম করি যখনই এই web অ্যাপ্লিকেশন নির্মাণ করি
তাই sample dot java applet সংশোধিত করলে
ide applet এর নতুন সংস্করণ তৈরী করে যখন এটি তৈরী হয়ে যায়
এখন projects window hellosampleapplet projects node ডান click করে
properties এ টিপুন
আমাদের applet java project রয়েছে
jar file জুড়তে window বামদিকে menu থেকে packaging বিকল্প চয়ন করুন
add project এ টিপুন এবং java project চয়ন করুন যেখানে applet class রয়েছে
in ক্ষেত্রে এটি sampleapplet
add project jar files এ টিপুন
jar file applet source file সাথে এখন table তালিকাভুক্ত
ok তে টিপুন
projects window এতে ডান ক্লিক করে এবং clean and build বিকল্প চয়ন করে
এখন hellosampleapplet প্রজেক্ট তৈরী করুন
এই project তৈরী হলে applets jar file মূল sampleapplet project তৈরী হয়
files window যান build এবং web ফোল্ডারে
hellosampleapplet প্রজেক্ট নোড প্রদর্শন করুন
আপনি দেখতে পারেন যে jar file জুড়ে গেছে
applet কে html কে file যোগ করুন
project window ফিরে যান hellosampleapplet projects node ডান click করুন
new এবং তারপর html file বিকল্প চয়ন করুন
আপনি এই প্রাসঙ্গিক মেনুতে html বিকল্প না পেলে
other এ টিপুন
categories এ web চয়ন করে file types এ html চয়ন করুন এবং next এ টিপুন
html file name দিন
আমি file myapplet name দেবো এবং finish এ টিপব
পরের ধাপ হল myapplet dot html file body tags মাঝে applet tag লেখা
এখানে applet code রয়েছে
আমি এটি আমার clipboard copy করি এবং html file body tags মাঝে paste করি
পরের ধাপ হল html file রান করা
projects window myapplet dot html এ dot click করে run file চয়ন run
server html file ide ডিফল্ট browser deploys করে
এখন server html file ide ডিফল্ট browser ডিপ্লয় করলে
আপনি screen প্রদর্শিত ম্যাসেজ দেখতে পারেন
এখন নির্দেশিত কাজ
এখন ide তে আরেকটি সহজ banner applet তৈরী করুন
যেখানে applet applet window ম্যাসেজ scrolls করে
applet web অ্যাপ্লিকেশনে যোগ করুন
web project jar files যোগ করুন এবং
অবশেষে html file তৈরী করে রান করুন
আমি আমার চলমান banner applet তৈরী করেছি
আমি project খুলি এবং রান করি
আপনি দেখেন যে applet window ম্যাসেজ scrolling করার সাথে খোলে
screen প্রদর্শিত link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ